এখানে একটা ছোট বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় বইয়ের দোকান আছে।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।

অনেকগুলি ছোটো বড়ো গাছ দেখা যাচ্ছে।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

নীচে একটা ঝাড়ু লক্ষ্য করা যাচ্ছে।

উপরে একটা কালো রঙ্গের ফ্যান দেখতে পাচ্ছি।

নীচে একটা কালো রঙ্গের প্লাস্টিক বিছানো রয়েছে।

কয়েকজন মানুষকে আমি খেলতে দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় সেলুন দোকান আছে।

আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

কয়েকটা লাল রঙ্গের চিয়ার লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।

এখানে একটা বড়ো পুকুর দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাস দেখা যাচ্ছে।

আমি এইখানে একটা ছোট দোকান দেখতে পাচ্ছি।

বড়ো একটা ইটের ঢিপ লক্ষ্য করা যাচ্ছে।

লাল রঙের একটি ডাসবিন লক্ষ করা যাচ্ছে।

এখানে কয়েকটা সাদা রঙের কার দেখতে পাচ্ছি।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

এখানে একটা বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।